একজন মহিলা সবজিগুলা লইয়া বইসে।

এখানেও একজন মহিলা এবং একজন পুরুষ মানুষ দাঁড়ানি দেখা যায়।

একটা ব্রিজের উফরে দারানি দেখা যায় ফিসনে অনেকটা ঝরনার মতো জল প্রবাহিত হওয়ার দেহা যায়।

সামনে একটা কালা কালার -এর বাইক রাখা আসে।

এইটা একটা ফুলের দুকানের মতো লাগের।

ডেকোরেশন করিয়া বেলুনগুলা বেগুনী কালার আর সাদা কালারের।

তিন চাইর জনের বেশিও আসে ।

সামনে একটা সাদা কালারের কাফর লাগাইয়া বাই--

জিনিসগুলা অনেক বেশি দেখা যার।

এটা একটা খালি মাটির জাগার মইদ্যে জিনিসগুলা রাখা হইসে।

যেটার মইধ্যে অনেকজন মানুষ আসে দাঁড়ানিত্।